জলগুলি অনেক নোংরা সাইটে অনেক ছোট বড় সব্জীর বাগান।

এগুলো সাজিয়ে রাখা আছে এগুলোতে সাজিয়ে রাখসে ওই জিনিসগুলা কাচের তৈরি।

বাজারটির সাইটে -এ একটা রিস্কা গাড়ি দেখতে পাইতাসি।

একটা সি_সি_টি_ভি রাখা আছে বেডরুমটি অনেক সাজানো ও বোসার জন্য দুইটা চেয়ার --

আমি এখানে একটা চেয়ার টেবিল -এর দোকান দেখতেসি।

কোম্পানিটি লোহার রড দিয়ে বানানো হয়েছে দূরে একটা লোক দাঁড়িয়ে ছাপ করতেছে দেখতে পাইতেছি।

আমি এখানে একটা গেট দেখতে পাইতেসি গেটের সামনে পাখা পিছনে একটা রাস্তা দেখা যাইতেসে।

দূরে একটা ল্যামপোস দেখতে পাইতেসি।

এখানে একটা ব্যাংক দেখতে পাইতেছি ব্যাংকটির নাম ইউনিকন ব্যাংক ।

পাশে আরেকটা দোকান দেখা যাইতেসে ওই দোকানে অর্ধেক শাটার উপরে তোলা আছে।

সামনে সিগনাল -এর জন্য লাল স্তম্ভ রাখা আসে।

দূরে অনেক বিয়ারি বাড়ি দেখতে পাইতেসি আম গাড়িগুলির পিছনে কিছু গাছ একটা কারেন্টের খুঁটি দেখা যাইতেসে।

আমি এখানে একটা মাঠ দেখতে পাইতেসি মাঠটির পাশে ঝু বসে থাকার জন্য ঝুলন্ত চেয়ার আছে।

পাখার মধ্যে ফ্যান আর একটা লাইট লাগানো আছে সামনে একটা টেবিল --

উম উম পিছনে অনেক হলুদ রকমের ফুল দেখতে পাইতাসি।

আমি এখানে একটা বার্থডে পার্টি দেখতে পাইতাসি বার্থডে পার্টি -টি চারদিকে বেলুন দিয়ে সাজানো।

সাইডে একটা হেডফোন একটা ক্যারেমা দেখতে পাইতেছি।

পিচিনে অনেক গাছ সারদিকে গাছে ভরা লোকটি শু জুতা পরে বসে আছে।

হাতিটির কালার হলো বেল্যাক হাতিটির একটা দাঁত দেখা যাইতেসে।

বিল্ডিং বাড়ি দেখা যাইতেসে দূরে অনেকগুলি পাহাড় দেখতে পাইতেসি।

স্কুলটির নাম হল মডেল পালা নজরুল উ উ ল জ জুনিয়র হাই স্কুল ।

সামনে একটা গাছ গাছটি নেট দিয়ে ঘেরা।

নারকেল গাছ দেখতে পাইতেসি ইস্কুলটি -টি পাখা উপরে টিন নীচে ছাইডে -এ পাখা ।

আমি এখানে একটা হসপিতাল দেখতে পাইতেসি যে হসপিটালটির নাম হল গ্রামীণ হসপিতাল ।

একটা লোক বাইকের মধ্যে বসে আছে পিছনে অনেক গাস দেখতে পাইতাসি পাশে একটা নারিকেল গাছ আঃ দেখা যাইতেসে।

সামনে একটা পোস্টার লাগানো আছে।

দোকানটির চারদিকে পাখা ওপরে ছাদ ছাদের মধ্যে অনেক রকমের লাইট লাগানো আছে।

ওষুধের মধ্যে থাক থাক করে সাজানো আছে পিছনে একটা চেয়ার বসিয়ে রাখা।

পাহাড়টির অনেক গাসে ভরা সামনে অনেক নারকেল গাস সুপারি গাস দেখতে পাইতেসি।

একজন গাড়িতে তিনজন লোড নিয়ে একটা মহিলাকে নিয়ে যাইতেসে।

আমি এখানে একটা ফাঁকা মাঠ দেখতে পাইতেসি মাঠের পাশে একটা বিল্ডিং দেখা যাইতেসে।

টেবিলের মধ্যে একটা জলের বোতল রাখা আছে।

আমি এখানে চারজন মেয়েকে দেখতে পাইতেসি চারজন মেয়ে কিছু একটা ছবি আঁকছে।

উম একটা ধোঁয়া বেরানোর চিমনি দেখতেসি।

দুজন লোক সামনে দাঁড়িয়ে আছে উপরে অনেক কারেন্ট -এর তার ঝোলানো।

পুল দিয়ে চারদিগে সাজাইয়ে রাখা।